দোকানটির শাটার ডাউন করা আছে।

মেঝেতে অনেক কাঠের টুকরো পড়ে আছে।

এ_টি_এম -এর সামোনে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে।

পাশে একটি বাইক দেখা যাচ্ছে।

এ_টি_এম -এর সামনে একটি বড় গাছ দেখতে পারছি।

আমরা ছবিটিতে একটি পুলিশ স্টেশন দেখতে পাচ্ছি।

কয়েকজন লোক হাতে সাদা পেপার নিয়ে আছে।

আমরা একটি সেলুন দেখতে পাচ্ছি।

উপরে আকাশটি ঘন মেঘলা হয়ে আছে।

বিল্ডিংয়ের সামনে অনেক মানুষের ভিড় রয়েছে।

বিল্ডিং -টির উপরে একটি পোস্টার দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি জামার দোকান দেখতে পাচ্ছি।

সামোনে দুটি ব্রেঞ্চ রাখা আছে।

একজন লোকের জামায় উঠের ছবি রয়েছে।

ছাদে একটি জানলার কাঠ দেখতে পারছি।

ছাদে অনেকগুলো পোস্টার রাগ লাগানো রয়েছে।

পেছনে দু-তিনজন লোক দাঁড়িয়ে আছে।

ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পারছি।

আমরা একটি কলেজ দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

খোলা জায়গাটিতে পানি জমে রয়েছে।

লোকটি লাল রঙের শার্ট পড়ে আছে।

নীচে অনেকগুলি শাকসবজি দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি।

গেটের সামোনে একটি বাইক রাখা আছে।